এই যে ছবিটি দেখা যাচ্ছে এটি একটি চার্চ এর ছবি।

সে ওখানে গেছে ঘুরতে এবং সে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে জিনিসের উপরে যে পাহাড় ধরে রয়েছে তার উপরে।

সবুজ মাঠেরও ছবি দেখা যাচ্ছে।

বইয়ের দোকান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বই যদি না দোকানে না পাওয়া যেত আমরা কিনতে পারতাম না এবং কিনতে না পারলে আমরা পড়তে পারতাম না।

এখানে মোড়লা বা ছোট মাছ যেটা সেটা রয়েছে।

অর্থাৎ আ আপনারা নবান্ন থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ এবং আরো যা যা অফিস হয়।

এবং আকাশটি খুবই সুন্দর লাগছে। খুব ভালো লাগছে দেখে।

উ এই জায়গাটি আমাদের খুবই ভালো লাগছে। সামনে অনেক মানুষ জনও রয়েছে।

মন্দিরে আমরা সবাই পুজো দিতে যাই এবং এখানে চারজন মানুষকে দেখা যাচ্ছে।

এটি একটি মন্দিরই। কিন্তু একটি অন্য কোনো রাজ্যের ঠাকুর।

এবং যে যাতায়াত আমরা করি খুব সুবিধা হয়। আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পা--

মনে হয় এটা সল্ট লেক সেক্টর ফাইভের ছবি।

এবং বিভিন্ন ডিজাইন এর শাড়ি পাওয়া যাচ্ছে এই দোকানটাতে।